নাল রঙ্গের টি-শার্ট পরা এবং কালো রঙ্গের চুল এবং দু হাত দিয়ে নাচছে এবং--

নীল রঙ্গের প্যান্ট পরা সবুজ রঙ্গের গেঞ্জি পরা এবং একটি জলের বোতল হাতে নিয়ে জল কাচ্ছে ।

এবং ঠান্ডার পোশাক পরা দেখা যাচ্ছে লোকের।

এখানে একটি কাউন্টার দেখা যাচ্ছে।

এবং একটি ক্যামেরাও দেকা যাচ্ছে লাগানো।

এবং অনেকগুলো মোবাইলের কভার রাখা এবং অনেকগুলো বক্স বক্সও রাখা দেখা যাচ্ছে।

এখানে একটি দৃশ্য দেখা যাচ্ছে ঘরও দেখা যাচ্ছে।

এবং তিনটি ঝুড়ি দেখা যাচ্ছে একটি ঝুড়িতে অনেকগুলো মাছ উপরে রাকা।

এবং মহিলা দুজনে পূজা করতে করতেচেন দেখা যাচ্চে।

সাজানো ছিল পিছনদিক সামনে এদিকে একটি ম-ম-ম-মহিলা ছিল।

এবং লাকড়ি কাঠ দিয়ে তৈরি করা বক্স বক্সও দেখা যাচ্ছে পাশে।

একানে একটি রাস্তা দেখা যাচচে এবং গাসও দেকা যাচচে অনেক।

অনেকটি ইলেকট্রিক কুটিও দেখা যাচ্ছে।